এবং বাড়ির পিছন দিকে কিছু ঝোপ ঝাড় দেখতে পাচ্ছি। বাড়ির চারিদিকে কি সুন্দর সবুজ রঙের ঘাস রয়েছে এবং বাড়ির এ সামনে কিছু হলুদ রঙের ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । বাড়ির সামনে একটি সুন্দর রাস্তা রয়েছে।

বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং এর সামনে কিছু বাইক এবং একটা কার রাখা-আ রয়েছে বিল্ডিং এর মধ্যে কিছু লোককে দেখতে পাচ্ছি।

ইস্টেডিয়ামের -এর সামনে উম একটি সুন সুন্দর বড় গ্রাউন্ড আছে যেটা ম্যা ম্যা সবুজ রং এর ঘাস দিয়ে ঢাকা রয়ে--

চিত্রের আপায়ন নামে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি যার মধ্যে লেখা আছে লস (লজ) রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হল বার অফ শপ ।

এই চিত্রে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তার একপাশে কিছু লোক ঠেলাগাড়ি নিয়ে ফলমূল বিক্রি করছেন একজন মহিলা ও রয়েছেন তিনি বসে কলা বিক্রি করছেন এবং একজন সাই --

এই চিত্রে সাদা রঙের আমি একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বিল্ডিংটা টা ওয়াল দিয়ে ঘেরানো রয়েছে এবং বিল্ডিং এর সামনে একটা বড় লোহার গেট রয়েছে এবং গেটের ইর পাশেই--

একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি সেখানে অনেক বাইক রাখা রয়েছে এবং কিছু লাইন এর পোল দেখতে পাচ্ছি । যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে

একটা সবুজ ঘাস দিয়ে ঢাকা রয়েছে মাঠের মাঝখানে কিছু ছেলেকে দেখছি যারা হয়তো খেলছে এবং মাঠের চারিদিকে বিভিন্ন রকম বিল্ডিং দেখা যাচ্ছে এবং।

চিত্রে আমি একটা খোলা মাঠ দেখতে পাচ্ছি এবং মাঠের এই প্রান্তে অনেক লোক বসে রয়েছে। মাঠের মাঝখানেও কিছু লোক এ এ আছে। মাঠের উ পাশে একটি নদী রয়েছে এবং মাঠের--